ব্লু অরা ফ্যামিলি স্যালন এন্ড স্পা এটি অনেক সুন্দর ।

আলু টমেটো লঙ্কা গাজর ইত্যাদি।

এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে।

পাঁচটি টিচার আছেন ব্ল্যাক বোর্ড আছেন তিনটি ফ্যান আছে।

ভেতরে অনেকগুলি আয়না আছে। আয়নাটি লাল রঙের এবং ওপরে কালারিং বেলুন দিয়ে সাজানো।

বিল্ডিং -টির পাশে ছোট ছোট ফাউন্টেন দিয়ে সাজানো রয়েছে।

তে এবং তারা অনেকেই গোলাপী জামা এবং কালো প্যান্ট পরে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।

সামনে একটি প্যান্ডেল মতো করা আছে পিঙ্ক কালার -এর।

একটি ডাইনিং টেবিল ও চিয়ার -এর বসার ব্যবস্থা আছে।

একটি মাঠ আছে। মাঠের চারপাশে অনেক গাছপালা আছে এবং গাছপালার নিচে --

এবং মেলাটির সামনে একটি বড়ো নাগরদোলা আছে যেটার --

নর্থ চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র।

ওপরে টিন দেওয়া আছে। চারপাশ দিয়ে টব দিয়ে ঘেরা আছে লোহার গ্রিল দিয়ে।

একটি লোক দাঁড়িয়ে আছে। পাশে একটি সবুজ সাইনবোর্ড লাগানো আছে এবং একটি শেড -এর তলায় একটি লোক বসে আছে।

দোকানটির ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে। সামনে একটি লোক বসে আছে।

গ্যাঁদা ফুল ঝোলানো দেখতে পাচ্ছি।

পুকুর ধারের জলটি সবুজ রং এবং ওপরে সাদা সাদা প্লাষ্টিক ভেসে আছে।

এখানে আমি একটি হল কমপ্লেক্স -এর ছবি দেখতে পাচ--

মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটির ভেতরে একটি বুদ্ধদেবের মূর্তি আছে।

এখানে আমি একটি ফাঁকা রাস্তার ছবি দেখতে পাচ্ছি ।

এখানে আমি একটি এস.বি..আই. ব্যাংক -এর ছবি দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক -টি দোতালা।

পার্ক দেখতে পাচ্ছি। পার্ক -টি গ্রীন কালার -এর।